আমি এখানে একটা ভাঙ্গা বাড়ি দেখতে পাচ্ছি।

নীচে অনেকগুলি পাথর পড়ে রয়েছে।

ছোট বড় অনেকগুলি গাছ রয়েছে।

ছোট বড় অনেকগুলি গাস রয়েছে।

সবুজ রঙের একটা জলের বোতল লক্ষ্য করা যাচ্ছে।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

উপরে অনেকগুলি কালো রঙের লাইনের তার লক্ষ করা যাচ্ছে।

একজন মানুষকে দাঁড়িয়ে ও হাঁততে লক্য করা যাচ্ছে।

উপরের বোর্ডটিতে কিছু ইংলিশ দিয়ে ল্যাখা রয়েছে।

এখানে একটা আমি জিম ঘর দেখতে পাচ্ছি।

আরেকটা টেবিল ও চেয়ার দেখা যাচ্ছে।

ওপরে একটা পারল্লা লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকটা সাদা ও গোলাপি রঙের ডেসিন দেখা যাচ্ছে।

নীচে অনেকগুলো চোট চোট সবুজ রঙের ঘাস দেখা যাচ্চে।

অনেকগুলি বাচ্চাকে বসে থাকতে দেখা যাচ্ছে।

আমি এখানে একটা প্লেন দেখতে পাচ্ছি।

নিচে অনেকগুলি ছোট ছোট সবুজ রঙের ঘাস লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকজন মানুষকে বসে ও দাঁড়িয়ে থাকতে লক্ষ করা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলি গাস রয়েছে।

খাটের আলমারিতে অনেকগুলি জিনিসপত্র লক্য করা যাচ্ছে।

কাঁচের আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা লক্ষ্য করা যাচ্ছে।

একটা জালানা লক্ষ করা যাচ্ছে।

অনেকগুলি ইট লক্ষ্য করা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলি গাস রয়েছে।

নীচে অনেকগুলি ছোট ছোট সবুজ রঙের ঘাস লক্য করা যাচ্চে।

ছোট-বড় অনেকগুলি গাস রয়েছে।

আমি এখানে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।